রুবি তে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এখানে শিখব ক্লাসেস অবজেক্ট তৈরী করা
মেথডস সংজ্ঞায়িত করার বিভিন্ন উপায়
এখানে উবুন্টু সংস্করণ 1204 এবং রুবি 193 ব্যবহার করছি
লিনাক্স কমান্ড টার্মিনাল এবং টেক্সট এডিটর ব্যবহার সম্পর্কে জানতে হবে
না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান
শুরু করার পূর্বে টিটিট ডিরেক্টরি তৈরী করা নিশ্চিত করুন
এই ডিরেক্টরিতে যাই
রুবি হাইফেন টিউটোরিয়াল এবং ক্লাসেস ডিরেক্টরি তে
রুবি একটি অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা
এখানে ভ্যালু থেকে স্ট্রিং বা নম্বর পর্যন্ত সবই অবজেক্ট
ক্লাস হল সম্বন্ধিত দাতা বা ফাংশনস এর সংগ্রহ
এটি সংগঠিত ডেটা রাখে
অবজেক্ট হল ক্লাস এর ইনস্ট্যান্স
একটি ক্লাস এর সংজ্ঞা কীওয়ার্ড ক্লাস এর সাথে শুরু হয়
এরপর ক্লাস এর নাম আসে
এটি এন্ড এর সাথে সীমাঙ্কিত হয়
এখন ক্লাস এর একটি উদাহরণ দেখি
ক্লাস প্রোডাক্ট রুবি কোড এন্ড ক্লাস এর নাম বড়হাতের অক্ষর দ্বারা শুরু হয়
নাম যাতে একাধিক শব্দ রয়েছে ক্যামেল কেসে হতে হবে
উদাহরণস্বরূপ ইউজারইনফরমেশন প্রডাক্টিনফরমেশন এর পরের ক্ষেত্রে আন্ডারস্কোর ব্যবহার করব
উসের আন্ডারস্কোর ইনফরমেশন প্রোডাক্ট আন্ডারস্কোর ইনফরমেশন গেদিত এ নতুন ফাইল তৈরি করে এটিকে class definitionrb নাম দিন
এখানে ক্লাসেস বাস্তবায়ন করার কার্যকর উদাহরণ রয়েছে
টিউটোরিয়ালটি সম্পূর্ণ বুঝতে এটি মাঝে থামিয়ে কোড লিখুন
অর্ডার নামক ক্লাস সংজ্ঞায়িত করেছি
এখন কিছু ভ্যারিয়েবল যুক্ত করে ক্লাস কার্যকর করি
ইনস্টেন্স ভ্যারিয়েবল মাইনস্ট্যান্স সংজ্ঞায়িত করেছি এবং এতে ভ্যালু নির্ধারিত করেছি
ক্লাস ভ্যারিয়েবল মাইক্লাসভার ও সংজ্ঞায়িত করে এতে ভ্যালু নির্ধারিত করেছি
এখন ক্লাস ব্যবহার করতে এখানে কিছু কোড যোগ করি
লিখুন পাটস অর্ডার ডট ইনস্টেন্স আন্ডারস্কোর ভ্যারিয়েবলস
এই লাইনের পূর্বে নতুন লাইনের জন্য পাটস কিছু অক্ষর এবং স্ল্যাশ n যোগ করুন
এটি কপি পেস্ট করে জুড়িত লাইনের নীচে এটি যোগ করে এটি সংরক্ষণ করুন
কোড এক্সিকিউট করি
টার্মিনালে গিয়ে লিখুন রুবি স্পেস ক্লাস আন্ডারস্কোর ডেফিনিশন ডট আরবি এবং আউটপুট দেখুন
আপনি সংজ্ঞায়িত ইনস্টেন্স ভ্যারিয়েবল দেখবেন
এখন লিখুন পাটস অর্ডার ডট ক্লাস আন্ডারস্কোর ভ্যারিয়েবলস
এই সীমাঙ্কন লাইনের একেবারে নীচে কপি পেস্ট করে সংরক্ষণ করুন
এখন টার্মিনালে গিয়ে আগের মতই ফাইল এক্সিকিউট করুন
আপনি পরিভাষিত ক্লাস ভ্যারিয়েবল দেখবেন যা প্রদর্শিত হয়
এখন ক্লাস লিখতে সক্ষম
এরপর দেখি যে অবজেক্ট কি
এটি হল ক্লাসের ইনস্ট্যান্স
এর মানে এটি ক্লাস থেকে তৈরী হয়
অবজেক্ট ক্লাস এ সংজ্ঞায়িত বৈশিষ্ট্য এবং মেথড থাকবে
অবজেক্ট ঘোষিত করতে নতুন কীওয়ার্ড ব্যবহার করে ক্লাস এবং অবজেক্ট ঘোষিত করি
প্রোডাক্ট ক্লাসের অবজেক্ট তৈরী করছি
এখানে অবজেক্ট তৈরী হয়েছে
প্রোডাক্ট productনিউ একে অবজেক্টের প্রারম্ভিকরণ বলে
এটি হল অবজেক্ট প্রোডাক্ট এর ধরন
এখন দেখি যে ইনিশিয়ালাইজ মেথড কি
ইনিশিয়ালাইজ মেথড অবজেক্ট তৈরীর সময় কল করা হয়
অবজেক্ট এ নিউ কল করতে এই মেথড ব্যবহার করি
ইনিশিয়ালাইজ মেথডের কাছে প্যারামিটারের তালিকা হতে পারে
অন্যান্য রুবি মেথডের মত এটি ডিইএফ কীওয়ার্ড এর পর আসে
এখন একটি উদাহরণ দেখি
গেদিত এ নতুন ফাইল তৈরি করুন এটিকে অবজেক্ট আন্ডারস্কোর ইনিশিয়ালাইজ ডট আরবি নাম দিন
এখানে অবজেক্ট ইনিশিয়ালাইজেশন কোডের একটি কার্যকর উদাহরণ রয়েছে
মাঝে টিউটোরিয়াল থামিয়ে কোড লিখুন
অর্ডার নামক ক্লাস সংজ্ঞায়িত করেছি
এখন আর্গুমেন্ট ছাড়া ইনিশিয়ালাইজ মেথড সংজ্ঞায়িত করেছি
পাটস মেথড সংজ্ঞায়িত করেছি প্রদর্শিত ম্যাসেজ হল I হেভ ক্রিয়েটেড আন অবজেক্ট
এরপরOrder ডট নিউ সংজ্ঞায়িত করেছি
এটি ইনিশিয়ালাইজ মেথড কল করবে
এখন টার্মিনালে গিয়ে লিখুন রুবি স্পেস অবজেক্ট আন্ডারস্কোর ইনিশিয়ালাইজ ডট আরবি এবং আউটপুট দেখুন
প্রদর্শিত ম্যাসেজ হল I হেভ ক্রিয়েটেড আন অবজেক্ট
এখন গেদিত এ ফিরে গিয়ে মেথডে আর্গুমেন্ট যোগ করুন
এখন পাটস এ পরিবর্তন করি
এটির পাস করা আর্গুমেন্টের ভ্যালু প্রদর্শন করা উচিত
এরপর লিখুন অর্ডার ডট newই হেভ ক্রিয়েটেড আন অবজেক্ট এখানে নিউ মেথডে আর্গুমেন্ট দিয়েছি
এই আর্গুমেন্ট ইনিশিয়ালাইজ মেথডে পাস করা হয়েছে
এখন টার্মিনালে গিয়ে লিখুন রুবি স্পেস অবজেক্ট আন্ডারস্কোর ইনিশিয়ালাইজ ডট আরবি আউটপুট দেখুন
রিন্ট করা ম্যাসেজ হল I হেভ ক্রিয়েটেড আন অবজেক্ট দেখবেন
এখন আপনি অবজেক্ট প্রারম্ভিকরণ বুঝেছেন
রুবি তে মেথডস হল ফাংশন যা ক্লাস প্রদর্শন করে
ক্লাস এ প্রতিটি মেথড ডিইএফ এবং এন্ড ব্লকের মধ্যে সংজ্ঞায়িত হয়
মাল্টিভোর্ড মেথড নেম আন্ডারস্কোর দ্বারা পৃথক হয়েছে
কিছু ক্যারেক্টার যা মেথডের নামের সাথে সংলগ্ন থাকে তা হল
প্রতিটি ক্যারেক্টার মেথডে কিছু অর্থ যোগ করে
এখন কিছু উদাহরণ দেখি
গেদিত এ নতুন ফাইল তৈরী করে এর নাম দিন ক্লাস আন্ডারস্কোর মেথডস ডট আরবি
এখানে ক্লাস মেথড কোডের কার্যকর উদাহরণ রয়েছে
টিউটোরিয়ালটি থামিয়ে কোড লিখুন
অ্যানিমাল ক্লাসের পর দুটি মেথড রয়েছে ব্রিথে এবং ওয়াক
এটি ডিইএফ এবং এন্ড কীওয়ার্ডের সাথে সংজ্ঞায়িত হয়েছে
তারপর অবজেক্ট অ্যানিমাল আরম্ভ করেছি
ছোট হাতের অক্ষর a এর সাথে অ্যানিমাল নিযুক্ত করেছি
তারপর আমি ক্রমানুসারে ব্রিথে এবং ওয়াক মেথড ব্যবহার করেছি
এখন প্রোগ্রাম এক্সিকিউট করুন
টার্মিনালে গিয়ে লিখুন রুবি স্পেস ক্লাস আন্ডারস্কোর মেথডস ডট আরবি এবং আউটপুট দেখুন
এখানে I ব্রিথে I ওয়াক প্রিন্ট হয়েছে
কারণ আমরা দুটি মেথড ব্রিথে এবং ওয়াক ব্যবহার করেছি
এই মেথডে সংজ্ঞায়িত পাটস স্টেটমেন্ট ফলাফল দেয়
এখন কোয়েসশন মার্ক দ্বারা মেথড তৈরী করা দেখি
গেদিত এ নতুন ফাইল তৈরি করে এর নাম দিন ক্লাস আন্ডারস্কোর মেথডস আন্ডারস্কোর উইথ আন্ডারস্কোর ট্রেইলিং আন্ডারস্কোর ক্যারাক্টারসহ ডট আরবি
কোয়েসশন মার্ক কোড সহ ক্লাস মেথডের কার্যকর উদাহরণ রয়েছে
টিউটোরিয়ালটি সম্পূর্ণ বুঝতে এটি মাঝে থামিয়ে কোড দেখুন
আমি আগের মত একই ক্লাস নিয়েছি
এখানে ব্রিথে মেথডের কোয়েসশন মার্ক রয়েছে যা বুলিন ভ্যালু ফেরৎ দিতে উপযোগী
এটি হল রুবি তে নেমিং কনভেন্সন ভিত্তিক
অ্যানিমাল ডট ব্রিথে question মার্ক ঘোষিত করে মেথড উপযোগিত হয়েছে
এখন টার্মিনাল খুলে লিখুন রুবি স্পেস ক্লাস আন্ডারস্কোর মেথডস আন্ডারস্কোর উইথ আন্ডারস্কোর ট্রেইলিং আন্ডারস্কোর ক্যারাক্টারসহ ডট আরবি এবং আউটপুট দেখুন
প্রদর্শিত আউটপুট হল ট্রু
এরপর আরেকটি মেথড ওয়াক পরিভাষিত করি
এর পাশে একটি চিহ্ন যোগ করুন ইকুয়াল টো অ্যানিমাল ডট ওয়াক কল করে এটি ব্যবহার করুন
তারপর মেথড এক্সিকিউট করি
টার্মিনালে লিখুন রুবি ক্লাস আন্ডারস্কোর মেথডস আন্ডারস্কোর উইথ আন্ডারস্কোর ট্রেইলিং আন্ডারস্কোর ক্যারাক্টারসহ ডট আরবি এবং আউটপুট দেখুন
এটি আনডিফাইন্ড মেথড এরর দেয়
কারণ ইকুয়াল টো চিন্হের ভিন্ন অর্থ রয়েছে
এটি মেথডের ভ্যালু নির্ধারিত করতে ব্যবহৃত হয়
এখন মেথড একটু অন্য ভাবে ব্যবহার করি
লিখুন পাটস অ্যানিমাল ডট ওয়াক হপস এখন আরেক বার চেষ্টা করি
টার্মিনালে গিয়ে আগেকার মতই কমান্ড রান করুন এবং আউটপুট দেখুন
হপস শব্দটি প্রিন্ট হয়েছে
এটি প্রদর্শন করে যে মেথডের পরে ইকুয়াল টো চিন্হের অর্থ নির্দেশিত কাজ
এখন আপনাকে আপনার মেথড লিখতে সক্ষম হতে হবে
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি ক্লাসেস ঘোষিত করা ক্লাস এর অবজেক্ট তৈরী করা
রুবি তে মেথডস সংজ্ঞায়িত করার বিভিন্ন উপায়
এখন ক্লাস প্রোডাক্ট পরিভাষিত করুন
মাইভার এবং তার জন্য নির্ধারিত ভ্যালু প্রাপ্ত করতে মেথড পরিভাষিত করুন
চিহ্ন ব্যবহার করে মেথড পরিভাষিত করুন
ক্লাসের অবজেক্ট প্রদর্শন করে উপরোক্ত দুটি মেথড ব্যবহার করে ভ্যালুস নির্ধারিত এবং প্রাপ্ত করা
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
অংশগ্রহণের জন্য ধন্যবাদ